গেটটির বাইরে একটি গাড়ি ও বাইক দাঁড় করা আছে।

ঘরটির উপরে কাপড় ঝোলানো আছে।

দোকানটির মধ্যে কয়েকটা র্যাক রাখা আছে।

মাঠে দুইটি চেয়ার রাখা আছে।

এখানে দুইটি লোক জিম করছে।

ঘরটির ছাদের ওপরে কিছু লাইট জ্বলছে।

টোল গেটটির ভিতরেই একটি গাড়ি দাঁড় করা আছে।

দুটি লোক চেয়ার -এ বসে আছে।

চাপাতি বাগানে অনেকগুলি গাছ রয়েছে।

ব়্যাকটির ভিতরে অনেকগুলি কেক দেখা যাচ্ছে।

টেবিলটির কোনায় জলের বোতল দেখতে পাচ্ছি।

আমি এখানে মাঠ দেখতে পাচ্ছি।

বাড়িগুলির পিছনে অনেক গাছ রয়েছে।

গাড়ির সামনে দুইটি লোক বসে আছে।

বাড়িটি নানা রঙ দিয়ে রঙ করা আছে।

এখানে সুন্দর চারটি ঘর করা রয়েছে।